তো ফাদারের শ্রদ্ধাকালের টাইমের --

তালা বিল্ডিংতে বোনা আছে আর খুব ভালো দেখাচ্ছে। সো --

উ খারা পরে আছে | আর এই কূল টার সাইডে সাইডে --

এগুতো একটা সাদা কালার -এর বোর্ড -এ লিখা আছে হোটেল হোয়াট হাউস ।

অনেক ভালো দেখাচ্ছে। একটা আ একটা উ -উম --

এগো টানেল -এ লাগা আছে ওর সাইড -এ সাইড -এ অনেক গাছ।

এ ফোটাটা টা একও একটি জঙ্গল এর বিচ-এর ফোটা বটে | যাহা একটা এমন হাতটায় একটা সাদা রকমের ফুল লিয়ে ফোটা খিচাছে | আর উহার সাইডে --

অনেক গাছ আর জঙ্গল দেখাচ্ছে | আজ এক এটো অনেক ভালো দেখাচ্ছে জঙ্গলটো | আজ একে --

সাদা ব্লু আর সাদা সাদা নকশে পেইন্ট করা আছে | আর কোরিডোরটর নিচুতে একটা সাদা কোলোরের --

অনেকএ এ ঘাসফুস আর গাছ সাইড -এ সাইড -এ ড্রেন -এর লাগা আছে।

এই ফটো টয় এক বুক দোকানের ফটো বটে জাহাঁ--

আর একটা পোস্টার ইউ .পি .এস .সি লেখা আছে রে অনেক প্রকারের বুক পাওয়া যায় ।

আসছে সাইড এ আরেকটা ব্যাগ টা কি কিনছে আর এ বুক দোকানটায় ওপরে দুটো পাঙ্খা লাগা আছে এ বুক দোকানটায় অনেক প্রকার এর বুক পাওয়া যায় যেমন হিস্টোরি ইংলিশ জিওগ্রাফি সব প্রকার এর--